একটা বড় বিল্ডিং আসে পিছন দিকে।

একটা ফুলের বুকে রাখা আসে একটা টেবিলের উফরে।

এরপর রাহা আসে ফুলের বুকেটা বান্দান লাগে খুব সুন্দর ভাবে বান্দা হইসে ফুলের বুকেটা।

চেয়ার রাখা আসে দুইজন মানুষও বোয়াদ আসে।

এটা একটা মেডিসিনের দুকান ।

মালিক পিছনে বোয়াত আসেন তার পিছনে একটা ফ্যান আসে।

স্লাইড আসে হ্যাঙ্গার জুলানি আসে।